content management in admin interface এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা drupal interface অন্বেষণ করব
আমরা কিছু menu items সম্পর্কে জানব যেমন content structure এবং appearance
tutorial record করতে ব্যবহার করছি: উবুন্টু অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
আমাদের পূর্বে নির্মিত ওয়েবসাইটটি খুলি
বিস্তারিতভাবে drupal interface অন্বেষণের আগে আমি কিছু কার্যকর গুরুত্বপূর্ণ জিনিস লক্ষণীয় করি
মনে রাখবেন যে আমরা drupal site setup করায় আমরা user সংখ্যা এক বা super user
super user drupal we অন্য সকল ইউসারের উপরে আমরা অন্য কাউকে administrators বানাতে পারি যার ভবিষ্যতে সকল অনুমতি থাকবে
কিন্তু সেই অনুমতিও super user দ্বারা প্রত্যাহার be পরিচালিত হতে পারে
super ইউসারের অনুমতি প্রত্যাহার করা যায় the
অন্য কথায় super ইউজারের drupal site প্রতিটি এলাকায় access থাকে
মনে রাখবেন যে user এক যে কোনো drupal site super user
এটি হল administrative toolbar
manage a টিপলে আমরা সাবমেনুতে যাই এখানে আমরা content structure appearance ইত্যাদি দেখতে পারি এবং আমরা কিছুক্ষণ পর এটি দেখবো
shortcuts a টিপলে এখানে একটি shortcuts টুলবার রয়েছে এটিও আমরা একটু পরে দেখবো
admin we টিপলে আমরা নিজের profile links দেখতে পারি বা log out করতে পারি
এটিকে টুলবারে admin বলে কারণ এটি ইউসারের নাম যা আমি রেখেছি আপনার ভিন্ন হতে bar
আবার এটি হল administration toolbar এটি drupal এর অ্যাডমিনিস্ট্রেশন অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ
এটি shortcut bar কিছু যোগ করতে বেশ সহজ
উদাহরণস্বরূপ ধরুন আমি রয়েছি manage content>> add content এ
আমি আমার সাইটে একটি article যোগ করতে চাই লক্ষ্য করুন একটি star এখানে পূরণ নেই
star টিপে আমি এটি shortcuts যোগ করতে পারি
এখন shortcuts a টিপলে আমরা shortcuts a একটি create article menu দেখতে পারি
আমরা articles তৈরী করার পর এটি সহজে মুছতে পারি
এটি drupal site কার্যত যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন screen দ্বারা করা যেতে পারে shortcuts এটি দ্রুত সরাতে সাহায্য করে
এখন appearance এ টিপি লক্ষ্য করুন সেখানে ট্যাব রয়েছে এবং এইরকম ট্যাব site সর্বত্র প্রদর্শিত হবে
এই ট্যাবগুলি গুরুত্বপূর্ণ এবং এটিকে section tabs বলে
আমরা they বিভাগেই কাজ করিনা কেনো তারা they কোনো বিভাগ দেখতে পারে
কখনও কখনও এই বিভাগের sub বিভাগ থাকে যেমনকি আপনি এখানে দেখছেন
global settings bartik classy এবং seven হল settings ট্যাবের সাব বিভাগ
অবশেষে প্রতিটি drupal content item node বলে
এখনো আমাদের site কোনো nodes বা content নেই
আমরা আসন্ন tutorials সেগুলি তৈরী করব
administration toolbar submenu section tabs এবং subsection buttons
এটি কিছু বিষয় যা আমাদের drupal interface মাধ্যমে যেতে প্রয়োজন হবে
এখনা toolbar content link দেখি
আমরা content a টিপলে তখন আমরা একটি ড্যাশবোর্ডে lays ড্যাশবোর্ড সাইটের সকল বিষয়বস্তু রাখে
আমরা published বা unpublished দ্বারা filter করতে পারি content type দ্বারা filter করতে পারি বা যে কোনো title এবং ভাষা চয়ন করতে পারি
আমার কাছে এখনো content না থাকায় এই পৃষ্ঠা সামান্য সীমিত
আমরা এখানে subtabs we টিপলে দেখি যে সেখানে কোনো comments নেই
files শব্দে টিপলে আমরা সকল files তালিকা পাবো যা এখন পর্যন্ত আপলোড করা হয়েছে
এটি একটি image be কোনো file হতে পারে আমরা এটি পরে শিখব
add content a টিপি এবং homepage a একটি ওয়েলকাম article যোগ করুন
article এ টিপুন লিখুন welcome to drupalville
আমাদের সাইটের name drupalville এবং the drupal সম্পর্কে সকল ধরনের তথ্য দিচ্ছে
বডিতে আমরা লিখবwelcome to our site! we are so glad you stopped by!
এখন আমরা সকল fields we যাবো now আমরা এটি পরের tutorials দেখবো
কিন্তু tags we আমরা লিখব welcome drupal
এটি সকল articles তালিকায় links বানাবে যা আমরা এই tags দিয়েছি
আমরা এখানে image upload করতে পারি
আমি ইতিমধ্যে আমার machine একটি drupal 8 এর logo ডাউনলোড এবং সংরক্ষণ করেছি
আপনার সুবিধার জন্য drupal 8 logo এই tutorial ওয়েবপেজে code files link দেওয়া হয়েছে
এটি download করে ব্যবহার করুন
browse we টিপে সংরক্ষিত image সনাক্ত করুন লক্ষ্য করুন যে আমরা upload করার সাথে drupal দরকারী এর একটি alternative text জিজ্ঞাসা করবে
ছোট লাল তারকাচিহ্ন ইঙ্গিত করে the the বাধ্যতামূলক
alternative text যা screen রিডার দেখতে পারে এবং অন্ধ লোক শুনতে পারে এবং এটি আমাদের site দেখলে google এটি খুঁজে পায়
লিখুন this is the drupal 8 logo এখন save and publish এ টিপুন
আমরা এইমাত্র নতুন drupal site সবচেয়ে প্রথম node বানিয়েছি
এখন আমরা content we টিপলে node তালিকাভুক্ত title content type এর নির্মাতা নোডের স্থিতি অন্তিম আপডেট সময়কাল
আরো কিছু অপারেশন যা আমরা করতে পারি যেমন edit delete ইত্যাদি আমরা শীঘ্রই এগুলি শিখব
এটি administrative toolbar content
administrative toolbar পরবর্তী link হল structure এটিতে টিপি
structure যেখানে আমরা drupal we site বানাই এটি site building বলে
এখানে অনেকগুলি জিনিস রয়েছেblock layout comment types contact forms content types display modes menus taxonomy views
এই বিকল্প বলে যে আমাদের অধিকাংশ site building structure and content items করা হয়
এখনকার জন্য block layout এ টিপি
আমরা থিমের উপর ভিত্তি করে সাইটের বিভিন্ন এলাকায় blocks স্থাপন করতে পারি আমরা পরে এটি আরো বিস্তারে দেখবো
custom block library তে টিপে একটি welcome block যোগ করি
add custom block এ টিপে এটিকে welcome to drupalville বলি
বডিতে লিখুনwelcome to drupalville এটি যেখানে আপনি drupal সম্পর্কে শিখবেন
মনে রাখবেনএটি content নয় blocks সামান্য ভিন্ন এবং সাইডবারের মত
এখন save এ টিপুন
আমাদের block রয়েছে এবং এখন এটি কোথায় রাখি তা নিশ্চিত করি
আবার block layout এ টিপুন প্রথমে সাইডবারে যান এবং place block এ টিপুন
উপলব্ধ সকল ব্লকের একটি popup window যা drupal site রাখা হয়েছে প্রদর্শিত হয়
আমাদের নির্মিত custom block চিহ্নিত করুনwelcome to drupalville তারপর place block we টিপুন
এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে যা আমরা অন্য tutorial দেখবো এখনকার জন্য save block we টিপুন
আমাদের হোম পেজে যাই এবং আমরা welcome to drupalville দেখতে পারি
এটি হয়তো সেই order be সেই স্থানে নেই যেখানে আমরা এটি চাই কিন্তু তা ঠিক আছে
এটি structure menu item site building প্রক্রিয়ার অংশ
administration toolbar পরবর্তী item টিপি যা হল appearance
এটি drupal সাইটের জন্য উপলব্ধ সকল থিমের একটি overview দেয় এটি আমাদের আপডেট যাচাই এবং global সেটিংস করতে সক্ষম করে
এখন bartik for জন্য settings এ টিপি
এটি যেখানে আমাদের চয়নিত থিমের উপর নির্ভর করে সাইটের বর্ণন পরিচালনা করতে পারবো
আমরা অন্য একটি চয়ন করে bartik we জন্য এখানে colour scheme আপডেট করতে পারি বা নিজে আমাদের or চয়ন করতে পারি
এটি একটি preview দেবে আমরা আমাদের site এগুলির কিছুর প্রদর্শন টগলও করতে পারি
উপরে scroll করে global settings a টিপুন এখানে সাইটের logo বদলাতে পারি custom path দিতে পারি এমনকি একটি নতুন upload করতে পারি
কি save যদি আমরা একটি নতুন আপলোড ছাড়াই save a টিপি
site ফিরে যান এবং আমরা দেখি go logo চলে গেছে
এটিকে আবার ফিরিয়ে আনতে appearance এ টিপুন তারপর settings এবং global settings use the default logo to টিপুন এবং save configuration এ টিপুন
এখন আমাদের site যতগুলোই পৃষ্ঠা হোক no কেনো আমাদের logo সকল পৃষ্ঠায় দেখাবে
এটি যেখানে appearance ট্যাবের নীচে drupal সাইটের জন্য themes পরিচালনা করি এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা drupal interface navigate করা শিখেছি
আমরা menu items সম্পর্কেও শিখেছিcontent structure এবং appearance
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ